ছবিটির মধ্যে আমি একটি কলেজকে দেখতে পারছি.

এটি একটি জি কে রিক্সো দোকানের ছবি.

ছবিটিতে আমি গায়েত্রী দেবীর মঞ্চ দেখতে পারছি।

পাঁচটি মেয়ে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে দাঁড়িয়ে আছে.

ছবিটিতে আমি একটি বিশাল আকারের হলঘর দেখতে পাচ্ছি.

এখানে ডক্টর রবীন্দ্রনাথ সরনের নামে বেশ বড় একটি ব্যানার দেখা যাচ্ছে.

সবুজ জামা পরা দুজন লোককে দেখা যাচ্ছে রাস্তার মাপঝোক করছে .

বাটির ঠিক পাশে স্যালাড জাতীয় খাবার রয়েছে.

দরজার ঠিক ওপরে একটি সুন্দর ছবি দেখা যাচ্ছে.

নদীর জলের মধ্যে ব্রীজের পিলার দেখা যাচ্ছে.

পুকুরের মধ্যে কিছু ছোট ছোট পানাকে দেখা যাচ্ছে।

পুকুরের ঠিক মাঝখানে একটি বাঁশকে দাঁড় করিয়ে রাখা আছে।

বালিশ ও কম্বল রাখা আছে।

বিছানার ঠিক পাশে একটি বিশাল আকারের আয়না আমরা দেখতে--

এই ছবিটিতে একটি রথগাড়ি দেখা যাচ্ছে।

একটি লোক হলুদ জামা পরে চেয়ারে বসে রয়েছে.

হাসপাতালের দুপাশে দুটো গাড়িকেও দেখা যাচ্ছে।

এখানে লোহার যে গেট -টি রয়েছে সেখানে কিছু লতানো ঘাছকে দেখা যাচ্ছে।

শিবের মূর্তির পাশে নন্দী ও পেছনে একটি বড় ত্রিশূল দেখা যাচ্ছে।

এই বিল্ডিং বাড়িতে লেখা রয়েছে শান্তিধাম.

বাড়ির ছাদে একটি বিশাল আকারের শিবলিঙ্গ রয়েছে।

শোরুমের সামনে একটি কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে দে দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমি অনেকগুলি মিউজিকের যন্ত্রপাতি দেখতে পারছি.

এখানে বহু পুরোনো একটি মন্দিরের ছবি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমি একটি বিশাল আকারের পুকুরকে দেখতে পাচ্ছি.

এখানে আমি একটি বিল্ডিং দেখতে পারছি যেটির কাজ এখনো শেষ হয়নি।

এখানে দুটি লোক দেখা যাচ্ছে কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ঘড়িগুলির পাশে একটি টেবিল রয়েছে।

এই ছবিটিতে একটি মেয়েকে সুন্দর নৃত্য করতে দেখা যাচ্ছে .

মেয়েটির পেছনে অনেকগুলি ছবি আমি দেখতে পারছি।